নমস্কার বন্ধুগণ সী ডীপ আই আই টী বোম্বের পক্ষ থেকে আমি এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
এই টিউটোরিয়ালটি আপনাকে একটি কথ্য টিউটোরিয়ালকে অথবা একটি মুভি ক্লিপকে এক ভাষা থেকে অন্য ভাষায় ধাপে ধাপে অনুবাদ করা শেখাবে
আপনার যা দরকার তা হল একটি হেডসেট অথবা একটি মাইক এবং স্পীকার যা আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত করা যাবে
উইন্ডোস মুভি মেকার মাইক্রোসফট উইন্ডোজের একটি উপাদান
এটি একটি সম্পাদনা সফ্টওয়্যার যা সকল আধুনিক উইন্ডোজ সংস্করণ মী এক্সপি অথবা ভিস্তার জন্য উপলব্ধ
যদি এটি আপনার কম্পিউটারে না থাকে তাহলে আপনি এটি বিনামূল্যে wwwmicrosoftcomdownloads সাইট থেকে ডাউনলোড করতে পারেন
উইন্ডোস মুভি মেকার এর প্রতিমূর্তির উপর ডাবল ক্লিক করে এটি চালান
এটি আপনার পর্দায় একটি খালি মুভি প্রকল্প খুলবে
বাম দিকে আপনি মুভি টাস্ক প্যানেল দেখতে পাবেন
এই প্যানেলে বিভিন্ন বিকল্প রয়েছে
প্রথম বিকল্পটি ক্যাপচার ভিডিও
এই বিকল্পের অধীনে আপনি ইম্পোর্ট ভিডিও উপ বিকল্প দেখতে পাবেন
এটিতে টিপুন
এটি ইম্পোর্ট ভিডিও ডায়লগ বাক্স খুলবে
dubbedডব্লুএমভি ফাইলের অবস্থানে যান
আমি ফাইলটি নির্বাচন করে ইম্পোর্ট এ টিপব
ভিডিওটি এখন উইন্ডোজ মুভি মেকার এর মধ্যে ইম্পোর্ট করা হচ্ছে
ভিডিওটি এখন সংগ্রহ কালেকশনপ্যানেলে প্রদর্শিত হবে
যদি ভিডিওটি বড় হয় তাহলে উইন্ডোজ মুভি মেকার স্বয়ং ই ভিডিওকে ক্লিপ এ বিভক্ত করে দেবে
CTRLA টিপে সব ক্লিপকে নির্বাচন করুন
এখন ক্লিপের উপর রাইট ক্লিক করুন এবং এড টু টাইমলাইন বিকল্প নির্বাচন করুন
ভিডিও ক্লিপ এখানে সময়রেখার উপর যুক্ত হয়ে যাবে
ভিডিও এর পাশের প্লাস বাটন টিপুন
এখন আপনি অডিও সময়রেখা দেখতে পাবেন
কোনো একটি ক্লিপে টিপে এটি নির্বাচন করুন
এখন রাইট ক্লিক করে সিলেক্ট অল বিকল্পটি নির্বাচন করুন
সমস্ত অডিও ক্লিপ নির্বাচিত করা হবে
এখন মুখ্য তালিকায় যান
ক্লিপ অডিও এবং মিউট চয়ন করুন
ভিডিওটি এখন মূক হয়ে যাবে
ভিডিও এর পাশের মাইনাস বাটন টিপুন
ফ্রেম হেড এ লক্ষ্য করুন যা সময়রেখার উপর বর্তমান সময়কে নির্দেশ করে
ডিফল্টরূপে ফ্রেম হেড সময়রেখার শুরুতে হয়
এখন মুখ্য তালিকায় টুলস বিকল্পতে টিপুন এবং নরেট্ টাইমলাইন উপ বিকল্পতে টিপুন
এটি আপনাকে নরেট্ টাইমলাইন পর্দায় নিয়ে আসবে
সবার প্রথমে আপনাকে বর্ণনা করার জন্য ইনপুট স্তর নির্বাচন করতে হবে
ইনপুট স্তর নির্বাচন করার সময় লাল রঙের এলাকায় প্রবেশ না করে মিটারের উপরের অংশের দিকের স্তর নির্বাচন করুন যা উপর থেকে দ্বিতীয় লাইন দ্বারা চিহ্নিত করা হয়েছে
যদি ক্যাপচারিং স্তর খুব কম হয় তাহলে ক্যাপচার অডিও নাও শোনা যেতে পারে
বিপরীতভাবে যদি ক্যাপচারিং স্তর অনেক বেশি হয় তাহলে ক্যাপচার অডিও খুব জোরে এবং বিকৃত হতে পারে
এখন অডিও নরেশন ক্যাপচার করার জন্য স্টার্ট নরেশন এ টিপুন
মাইকে স্বাভাবিকভাবে কথা বলুন
আমি আপনার জন্য এটি প্রদর্শন করছি
আমি ইনপুট স্তরকে এই চিহ্ন পর্যন্ত নিশ্চিত করছি এবং ফ্রেম হেডকে এই অবস্থানে সরাব কারণ এটি সেই জায়গা যেখান থেকে বাস্তবিক ভিডিওতে বর্ণন শুরু হয়
এখন আমি স্টার্ট নরেশন এ টিপব
বন্ধুগণ সী ডীপ আই আই টী বোম্বের পক্ষ থেকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই
এই টিউটোরিয়াল কেমষ্টুডিও অভ্য়াস করতে আপনাদের সাহায্য করবে
আমি স্টপ নরেশন এ টিপে বর্ণন থামিয়ে দেবো
দয়া করে লক্ষ্য করুন যে আপনি যে কোনো সময় বর্ণন থামাতে পারেন
মুভি মেকার বর্ণনকে একটি অডিও ফাইল হিসাবে সংরক্ষনের জন্য আপনাকে জিজ্ঞাসা করবে
একটি ডায়লগ বাক্স খুলবে যা আপনাকে ফাইলের নাম তাছাড়া সংরক্ষণ করার জায়গা জিজ্ঞাসা করবে
আমি এই ফোল্ডারটি নির্বাচন করব এবং এই নাম দেবো Save এ টিপব
অডিও ফাইল সংরক্ষিত করার পর ঐ অডিও অডিও সময় রেখায় দেখা যাবে
আপনি অডিও ক্লিপ এ টিপে এটিকে সময় রেখার উপর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন
এখন আমরা সম্পূর্ণ কাজকে প্রকল্প হিসাবে সংরক্ষণ করার সম্পর্কে কথা বলি
সংরক্ষিত প্রকল্প আবার আপনাকে ছাড়া স্থান থেকে ডাবিং শুরু করার অনুমতি দেয়
CTRL S টিপুন
যখন আপনি এটি প্রথমবার করেন আপনাকে একটি ফাইল নামের জন্য জিজ্ঞাসা করা হয়
আমি এই প্রকল্পকে এই Dubbed into Hindi ফাইল নামে সংরক্ষণ করছি
Save এ টিপুন
তারপর CTRL S করলে এই প্রকল্পতে স্বয়ং সব কিছু সংরক্ষণ হয়ে যায়
আপনি প্রকল্প ফাইলকে সংরক্ষণ করার পর মুভি মেকারকে বন্ধ করতে পারেন তাছাড়া কোনো সুবিধাজনক সময়ে আবার ডাবিং শুরু করতে পারেন
আপনি শুধুমাত্র ফাইল এ ওপেন প্রজেক্ট এ টিপুন এবং সেই প্রজেক্ট নির্বাচন করুন যা আপনি খুলতে চান
নিশ্চিত করুন যে ফ্রেম হেড সেখানেই হোক যেখান থেকে আপনি ডাবিং শুরু করতে চান এবং আবার একইভাবে ডাবিং করা শুরু করে দিন
মনে করে ডাবিং এর সময় প্রকল্পটি সংরক্ষণ করে রাখুন
যখন সমগ্র টিউটোরিয়াল এর বর্ণন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে এর একটি মুভি তৈরী করে ফেলা উচিত
এটা করার জন্যে মুভি টাস্ক প্যানেল এ যান
ফিনিশ মুভি তে যান
প্রথম বিকল্প সেভ টু মাই কম্পিউটার নির্বাচন করুন
এটি সেভ মুভি উইজার্ড কে খুলবে
আপনার ডাব করা মুভির জন্য ফাইলের নাম এবং পথ চয়ন করুন
আমি এই ফাইল নাম দেবো এবং এই পথ নির্বাচন করব
Hindi Dubb file নেক্সট বাটনে টিপুন
এখানে আপনি আউটপুট ফাইলের গুণমান চয়ন করতে পারেন
আমি এটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি
বেস্ট কোয়ালিটি ফোর প্লেব্যাক ওন মাই কম্পিউটের নির্বাচন করলে এটি একটি উচ্চমানের ভিডিও দেবে কিন্তু ফাইলের আকার ও বড় হবে
বেস্ট ফিট টো ফাইল সাইজ নির্বাচন করলে এটি একটি নিম্নমানের এবং ছোট আকারের ভিডিও দেবে
ওঠের সেটিংস নির্বাচন করলে এটি ভিডিও কে সংরক্ষণ করার সকল বিকল্প প্রদর্শন করবে
তাই ভিডিও কে কীভাবে প্রদর্শন করতে যাচ্ছেন অথবা কোথায় আপলোড করছেন তার উপর নির্ভর করে উপযুক্ত বিকল্পটি চয়ন করতে হবে
আমি বেস্ট ফিট ফর ফাইল সাইজ এবং 30এমবি চয়ন করব
প্রদর্শন মাত্রা 640480 পিক্সেলস এবং ফ্রেম রেট 30এফপিএস হবে
যেহেতু ডাবিং করার ফাইলের মাত্রা ও একই এবং আমি ও ঐ মাত্রার মুভি চাই আমি এই বিকল্পটি চয়ন করব
যদি এটি প্রয়োজন না হয় তাহলে আপনি 30এমবি থেকে ছোট উদাহরণস্বরূপ 25এমবি চয়ন করতে পারেন
প্রদর্শন মাত্রা এখন ছোট হয়ে গেছে
আমি ফিরে যাবো এবং আবার একে 30এমবি করব তাছাড়া NEXT এ টিপব
মুভি কম্পিউটারে সংরক্ষণ হয়ে যাবে
Finish এ টিপুন এবং উইন্ডোজ মুভি মেকার থেকে প্রস্থান করুন
তাহলে আপনি দেখলেন যে এই পদ্ধতি অনুসরণ করে আপনি যে কোনো কথ্য টিউটোরিয়াল বা মুভি ক্লিপের ডাবড সংস্করণ কয়েকটি সহজ ধাপে করতে পারেন
আশা করছি যে এই তথ্য আপনার জন্য সহায়ক রয়েছে
আইআইটি বোম্বে থেকে আমি কৌশিক দত্ত
এতে অংশগ্রহণ করার জন্যে ধন্যবাদ